গেটের ওপরে সিদরা বি.এড কলেজ লেখা একটি বোর্ড রয়েছে । এটি অবস্থিত হয়েছে দু হাজার আট সালে।

গাড়িটি হোন্ডা কোম্পানি র গাড়ি গাড়ির নেম প্লেটে লেখা রয়েছে এ.পি থ্রী ওয়ান ডি .

এবং তারা কোনো অনুষ্ঠান প্রদর্শিত করছে। এখানে অনেক লোকজনও রয়েছে ও দুটি বাস দেখতে পাওয়া যাচ্ছে।

চার্চ এর বাইরে অনেকগুলি লাল রঙের সিঁড়ি দেখা যাচ্ছে সেই সিঁড়ি তে চার্চ এর ফাদার --

কক্ষটিতে অনেক বসার জায়গা রয়েছে কিছু জায়গা লোহার এবং কিছু বসার জায়গা কাঠের তৈরি।

এখানে অনেক বালি ইট সিমেন্ট পাথর ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে এবং চার সাইড এ অনেকগুলি থাম দেখা যাচ্ছে।

এই এপার্টমেন্ট -টির গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন রকমের ওষুধের দোকান। বই এর দোকান ও মি মুদিখানার দোকান রয়েছে।

এপার্টমেন্ট টির বাইরে অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এপার্টমেন্ট এর প্রত্যেকটি জানলা বিভিন্ন গাছ দিয়ে সুসজ্জিত।

একটি বোর্ডে এই দোকানটির ওপরে দোকানটির বাইরে একজন লোক বসে আছে ও একটি সাইকেল দাঁড়িয়ে আছে।

এছাড়া আরো দুজন লোক দাঁড়িয়ে আছে তারা বই কিনতেই অপেক্ষারত ভেতরে একজন বই বিক্রি করছে।

এটি একটি ফোনের দোকান । এই দোকানটির সামনের ডেস্কে একটি কম্পিউটার রাখা রয়েছে একটি প্রিন্টার রাখা রয়ে--।

এখানে বটের গাছ থেকে তার ঝুড়ি নামতেও দেখা যাচ্ছে। মাঠটিতে অনেক ছেলেরা খেলছে।